এটি একটি জেন্স শপ যেখানে ছেলেদের নানান রকমের জিনিস রয়েছে এটি--

এবং একটি মহিলা ফোনে গল্প করছে। একটি লোক পেছনে দাঁড়িয়ে নিজের কাজ করছে। একটি মহিলা বসে আছে।